এবং শাটার টা যে আছে শাটার টা অর্ধেকটা খোলা অর্ধেকটা লাগানো। এবং শাটার টার নিচে রেলিং দেওয়া আছে। সে রেলিং টা অর্ধেকটা খোলা অর্ধেকটা লাগানো। তার মাঝে একটা সিকল দেওয়া আছে। এবং ওই সাইডে কতগুলো --